হম হম হম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হম হম মানে সেখানে অবসসই পেতে হবে একদমই একদমই

হম একদমই একদমই

হ্যাঁ সেটা ~সেটা যদি continue করতে না পারি

হ্যাঁ হ্যাঁ মানে যেটাতে আমি focus করছি সেটাই যেন পরে achieve করতে পারি

একটা family চালাতে হবে তো এইজন্য আমাদের আহ মোটামুটি কিরকম salary expect করা উচিত মানে আমাদের financial condition টা কিরকম রাখা উচিত

হ্যাঁ হ্যাঁ সেটা sufficient হবেনা

হ্যাঁ মূল্য বৃদ্ধি তো রোজই লেগে আছে আজকে যে জিনিসটার এক টাকা দাম কালকে দু টাকা হয়ে যাচ্ছে মানে এক ~এক দিনের মধ্যে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে হম হম হম

হ্যাঁ সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ মানে সুবিধা হয় উম পরিবারটা চালানোর জন্য আচ্ছা বলছি~বলছিলাম যে সবাই আহ পশ্চিমবঙ্গের বাইরে আহ চলে যেতে যায় ওটা prefer করে কেনো job এর জন্য ক্ষেত্রে মানে সবাই আগে নিজের জায়গায় try করে না, আগেই মনে করে যে বাইরে গেলে আমি হয়ত ভাল থাকবো সেইটা

হ্যাঁ মানে সুযোগ~ সুবিধার সুযোগ সুবিধার জন্য নাকি ওখানকার মাইনে বেশি সেই কারণের জন্য

হম একটি

হম হ্যাঁ হ্যাঁ সেতো বটেই হ্যাঁ একদমই

হম হ্যাঁ হ্যাঁ

না না অনেকেই নিজের জায়গায় থেকে কাজ করাটা পছন্দ করে সেটাই হ্যাঁ হ্যাঁ বাড়ির ক্ষেত্রেও একটা দায়িত্ত্ব থাকে তাদের প্রতি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাইরে গিয়ে থাকার জন্য মানে ঘরের মত পরিবেশ তো সে আর পাবেনা

হম হম হম একদমই

হম হম

হ্যাঁ promotion টাও তার ওপরই depend করবে

হ্যাঁ মানে এতে খরচা একটু বেশী হলেও হয়ত মানুষ চেষ্টা করে একবার হলেও

হম হম হ্যাঁ হ্যাঁ তারপরে ওখানে medical এও ইয়ে আছে ওখানে আর একটা সুবিধা আছে ওখানে আমি কারোর জন্য জদি কো~কোনো overtime করি তাহলে আমাকে extra Increment দেওয়ায় হয় অনেকসময়

মাইনে দেই আচ্ছা হম হম

হ্যাঁ একদমই তাই আচ্ছা যারা আহ ধরুন উম আহ Government job করত retire হয়ে গেছে তাদের কি নতুন করে আর কাজের সন্ধান বা কোনো কাজে যুক্ত হওয়া উচিৎ না না তাদের শুধুমাএ আহ বাকি life টা আহ মানে কি বলব rest নিয়ে কাটানো উচিৎ বা

হম হম হম একদমই হম হম হম

হ্যাঁ একদমই তাই আচ্ছা তো তাদের আহ শুধুমাএ source of income তো মানে pension থাকে বা হয়তো এখন সরকার যেটা আসতে আসতে নিয়ম করছে যে pension আহ ইয়ে করে দেওয়ার close করে দেওয়ার তো সেক্ষেত্রে তারা নতুন করে আবার private job এর জন্য চেষ্টা করতে পারে নাকি তাদের নিজের কোনো ব্যাবসা করা উচিত? এইধরনের

একদম একদমই একদমই আর আমাদের যে উম ছাত্র সমাজ আছে যারা আহ খুব তাড়াতাড়ি job এর জন্য চেষ্টা করছে কিন্তু তারা পাচ্ছে না হতাশ হয়ে পড়ছে আহ মানসিক দিক দিয়ে রোগ মানে বিভিন্ন রোগ হচ্ছে তাদের কি মানে এতো তাড়াতাড়ি ইয়ে হওয়ার প্রয়োজন আছে মানে হাল ছেড়ে দেওয়ার নাকি তাদের চেষ্টা করেই যেতে হবে?

হম হম এতো বেড়ে গেছে হ্যাঁ

হম একদম একদম একদম

হম তারাও ভাবছে যে আমি চারবার চেষ্টা করলাম পেলাম না আর বিভিন্ন জায়গায় হয়ত private job এর জন্য interview দিয়েছি কোথাও পেলাম না আমার আর কিছু হবেনা এইভাবে অনেকে মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ছে হম হম হম হম হম

হম হম হম হম একদমই তাই আহ আপনি কি suggest করবেন যে প্রথমে যেকোনো level এ আমি government job এ যদি chance পায় আমি ঢুকে যায় তারপর আমি promotion পেয়ে পেয়ে আসতে আসতে

হ্যাঁ একদম মানে কাজের পাশাপাশি আমরা পড়াশোনা টাকে বাড়িয়ে degree বাড়িয়ে qualification বাড়িইয়ে

আহ অন্যান্য প্রথিভার মাধ্যমে নিজেকে engage করা উচিত? যেরকম কোনো কেও হয়ত ভালো আঁকতে পারে বা কেও কোনো ভালো হাতের কাজ পারে বা কেউ হয়তো ভালো গান পারে তো সেইদিকে তারা যে তারা তো যেতেই পারে

হম হম হম

হম হম হম তাহলে হম হ্যাঁ হ্যাঁ একদমই একদমই একদমই যে যেটাতে দক্ষ যে যেটা করতে পছন্দ করে সেটা চাকরি না হলে কি হল সেটা সে করতেই পারে আর এই উহ ওয়েস্ট বেঙ্গল এ মোটামুটি আহ চাকরির এখন যা সূযোগ সুবিধা তাতে আহ এই মুহূর্তে কি কোনো আহ মানে কি বলবো চাকরির জন্য না খুঁজে আহ ব্যাবসা করা টা কি অনেকের কাছে প্রিয় হয়ে উঠছে? মানে যে যেরকমি পারুক ছোট খাটো হলেও নিজের একটা ব্যাবসা খুলে নিচ্ছে

হম চাকরি করছে হ্যাঁ হম হম

হম উন্নতি করেছে

আচ্ছা এখনকার বাবা মা রাও তো ছেলে মেয়েদের ওপর কিছুটা হলেও মানে আহ নিজেদের মতামত জানায় যে তুমি এটা করো ওইটা করো সেটা করো এটাতে তোমার ভালো হবে না তাদের মতামত টা অতটা গ্রহন যোগ্য হয়না

হম হম হম হম কি কাজে লাগবে আমি সেটা থেকে কতটা earn করতে পারবো

হম সেইভাবেই আমরা follow করি আর এমনি আমাদের আহ বাবা মাদের আহ বাবা মারা যে আমাদেরকে বড় করছে তো তাদের আহ আমাদের প্রতি আহ মানে কি এইরকম কোনো ইয়ে আছে মানে দায়িত্ব আছে যে আমাদের একটা job এ settled করে দেওয়া মানে তাদের কর্তব্য না আমাদের নিজেদেরি try করা উচিত সবটা নিজেদের responsibilities

নিজেকেই নিতে হবে আচ্ছা এমনি এখনকার আহ যে job এর যা situation আছে তাতে কি ধরণের চাকরি করা বেশি ভালো মানে যদি আমি চাকরি choose করি যে আমি কি করা উচিত মানে বাচ্চাদের অনেকের থাকে না যে বড় হয়ে কি করবে তো বড় হয়ে কোন চাকরি টা আমাদের পেশা কে আমাদের ইয়ে করা উচিত

হম হম

একদম আর আমাদের সবারই একটা কিছু না কিছু মানে financial condition টা ঠিক রাখার জন্য কিছু না কিছু একটা savings তো সবাইকেই করা উচিত হম হম

savings টা দরকার আর এইযে উম দিনে দিনে রোজ জিনিস পত্রের দাম বাড়ছে এর সাথে সাথে আমাদের যদি আহ salary টাও ঠিক ঠাক private job এ বাড়ে তাহলে তো অবশ্যই employee রা happy থাকবে

হম একদমই হম হম একদমই শুনেছি বাইরে আহ যে কোনো কাজেরই মাইনে অনেক বেশি হয় এখানকার থেকে

অবশ্যই তো সেটা নিশ্চই ওখানকার মাইনে বেশি ইয়ে অন্যান্য সুযোগ সুবিধা বেশি বলে

ঠিক আছে অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আমি বিভিন্ন বিষয়ে জানতে পারলাম আহ মানে government job private job সম্পর্কে এবং Financial সম্পর্কেও ঠিক আছে ধন্যবাদ Hello ব্যস্ত

না না।

হ্যাঁ হ্যাঁ এখন ভালো আছি রে হ্যাঁ বল তোর কি খবর? আমি তো দিল্লি থেকে চন্ডিগড়ে shift করেছি। মা বলেছে তোমায় না কোথায় গেছিস সেটা পরে আর কথা হয়নি আমার সাথে বলেছিল তুই shift করবি। হ্যাঁ চন্ডিগড় এসছি। এসেছি প্রায় সপ্তাহখানেক হলো। এসে একটা মেসে উঠেছিলাম, কিন্তু ওখানের খাবারদাবার এতটাই খারাপ যে আমি মুখে নিতে পারছিলাম না, মানে কোন ভাবেই তুমি খেতে পারবে না এত বাজে খাবার ধরন সেই জন্য তোমার একটা flat এ shift করেছি। কালকেই করেছি এখনো অবদি কিছু গোছানো হয়নি। এবার দেখা যাক কতদিনে কি করে উঠতে পারি